তো আমি শুরু করছি। আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই ইসলাম ধর্মে। এটা হচ্ছে এটা হচ্ছে ইসলাম ধর্মের মূল মন্ত্র আরকি যেটা আমি শুনে এসেছি জন্মের পর থেকে। হ্যাঁ হ্যাঁ । আচ্ছা এটি কিন্তু ইসলাম ধর্মের মূল বিশ্বাসই। বিশ্বাস আর কি। হম এটাই। বিশ্বের কিন্তু দ্বিতীয় বৃহত্তম ধর্ম কিন্তু ইসলাম ধর্মই।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 হ্যাঁ হ্যাঁ । আচ্ছা তারপরে হলো গিয়ে ওরা মুসলিম ওই দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম অনুসারীদের, কি? দ্বিতীয় বৃহত্তম ধর্ম লোক আর কি । যেটাই আর কি যাই হোক এতটুকু হচ্ছে আমাদের এই ধর্মের আরকি। ওরা কিন্তু সঠিকভাবে ধর্মটা পালন করে। আর এই দিকে আমি বলি বাহাইন ধর্ম যেটাকে বলা হয়। বাহাইন ধর্মালম্বীরা পৃথিবীর অষ্টম বৃহত্তর ধর্মীয় জনগোষ্ঠী। এটা কি জানো?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 আচ্ছা। ঊনবিংশ শতাব্দীতে মির্জা হুসাইন আলী তথা তৎকালীন পারস্য বর্তমান ইরান যেটা তৎকালীন ছিল যেটা আদিমকালে বলা হয় পারস্য যেটাকে বলা হয় বলা হত এখন বর্তমানে ইরান এ ধর্মের প্রচার করেন. অনেকেই একে ধর্ম না বলে একটি বিশেষ বিশ্বাস হিসেবে উল্লেখ করেছে। আমি আমি যেটা মনে করি আমরা যে হিন্দু ধর্ম বা ইসলাম ধর্ম বা আল্লাহ বিশ্বাস না এটাই উল্লেখ করেন। আহ এদিকে কিতাব এ ধর্মের পবিত্র গ্রন্থ। মানবজাতির ওই লক্ষ্য ও মেলবন্ধন এই ধর্মের মূল লক্ষ। বিশ্বের দুইশতর ও দেশে বা সত্তর লাখেরও বেশি মানুষ বাহাইনের মতবাদ মতামত বিশ্বাস করে থাকে আর কি। আমি যতটুকু জানতে পারি। বিভিন্ন অনলাইন বা গুগলের মাধ্যমে যতটুকু জানতে পারলাম বা অন্যান্য আমাদের যে আচ্ছা আচ্ছা আমি বলি কি ওই ইসলামের মূল ধর্মগ্রন্থ কি বলতে ওই ওই কোরআন আরকি । কুরআন কে ওরা মূল ধর্মগ্রন্থ হিসেবে চিহ্নিত করেছে করেছে আর কি। মূল ধর্মগ্রন্থ হলো ইসলামের কুরআন। আবার এরা কিন্তু ইসলামের মূল স্তম্ভ লহো গিয়ে পাঁচটি। আহ যা হলো ঈমান রোজা, নামাজ, হজ ও যাকাত। এদের এটা অবশ্য আমি জানি যে যেহেতু আমার এটা অবশ্য আমি জানি যেহেতু আমার ও ছয় থেকে সাতজন friend বা বন্ধু যারা তারা ইসলাম ধর্মের অনুসারী তারা আমাকে অনেক কিছুই বলেছে ইসলাম ধর্মের সম্পর্কে সেটাই আর কি। আচ্ছা এদের কিন্তু উপাসনালয় হচ্ছে মসজিদ। যেমন হিন্দুদের রয়েছে মন্দির আর ওদের আছে মসজিদ। মক্কা মদিনা কিন্তু এদের মুসলমানদের পবিত্র তীর্থস্থান। পবিত্র তীর্থস্থান এটা।

পৃথিবীর বা আমাদের বাংলাদেশের অনেকেই প্রত্যেক বছর লাখ লাখ মানুষ যায় ওই জায়গায় আরকি।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 আচ্ছা তোমার যদি শেষ হয় তাহলে আমি বলি জৈন ধর্ম সম্পর্কে আর কি। সংস্কৃত শব্দ জৈন অর্থাৎ বিজয়ী। জৈন ধর্মের মূল বিশ্বাস হলো পৃথিবীতে চব্বিশ জন তীর্থ স্পট যেটা যা বিজয়ী মহাপুরুষের আগমন ঘটেছে। যারা যার নিজ নিজ সময়ে মানবজাতির ত্রাণকর্তা ও শিক্ষক ছিলেন। চব্বিশ জনের মধ্যে যেটা চব্বিশ জনের মধ্যে সর্বপ্রথম পৃথিবীতে এসেছিলেন ওইসব শুনেছি আর কি। যার আগমন ঘটেছিল লাখ লাখ বছর আগে সবচেয়ে

এটি একটি ভারতীয় ধর্ম আর কি। অহিংসা ও আত্ম মর্যাদা অহিংসা ও আত্ম সংযম যেটা মানে সংযমের মাধ্যমে জন্ম মৃত্যু, মৃত্যু জন্মের চক্র থেকে মুক্ত তথা মুক্তি লাভের জন্য ধর্ম পালন করে আর কি। চল্লিশ লাখেরও বেশি জৈন ধর্মের অনুসারী রয়েছে। যাদের এক তৃতীয়াংশ বসবাস করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। এটা হচ্ছে আমার কাছ থেকে জৈন ধর্ম সম্পর্কে কিছু কথা।

পৃথিবীতে কিন্তু চতুর্থ বৃহত্তম ধর্মগ্রন্থ ধর্ম হচ্ছে বুদ্ধ ধর্মই। আনুমানিক একান্ন কোটি মানুষ এই ধর্মে বিশ্বাস করে একান্ন কোটি মানুষ। কম নয় একান্ন কোটি। ভারতবর্ষে একজন সাধক পুরুষ কিন্তু গৌতম বুদ্ধ এই ধর্মের প্রবর্তক। তার প্রচারিত বিশ্বাস জীবন দর্শন জীবন দর্শনই বুদ্ধ ধর্মের ভিত্তি। ভিত্তি হিসেবে

ওই এর প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে গিয়ে ত্রিপিটক।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 আচ্ছা তোমার বুদ্ধ, বুদ্ধ কোন বন্ধু বুদ্ধ ধর্ম সম্পর্কে এতটুকুই কি তোমার ধারনা নাকি আরো আছে?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

নেই কোন বিধি-নিষেধ বা রীতি নীতি । সিন্ত ধর্মের মূল কথা হচ্ছে সৃষ্টি করতে বলতে কেউ নেই। তবে কিছু স্বাধীন আত্মা বা স্বর্গীয় সত্তা আছে। যাদের নাম কামি। এই কামিরা পৃথিবীর মানুষের কল্যাণকামী আরকি যেকোনো ধর্মের মানুষই সিন্ত সিন্ত মন্দিরে যাতায়াত যাতায়াতের অধিকার রাখে আর কি। ধারণা করা যায় পৃথিবীর চল্লিশ লাখেরও বেশি মানুষ সিন্ত ধর্মের মতবাদ বিশ্বাস করে থাকে। যাই হোক এটা হচ্ছে আমাদের আমার পক্ষ থেকে সিন্ত ধর্মের কিছু তথ্য। আমাদের এই যে ধর্মটি আহ বিভিন্ন ধর্ম সম্পর্কে বলেছি সেটা থেকে সবচেয়ে উচ্চতম ধর্ম হচ্ছে বা উচ্চতম বলা যায় না সবগুলাই উচ্চ আমি মনে করি। মানে মানে পালন যারা করে পালনকর্তা অনুসারে আমি মনে করি সবচেয়ে বেশি রয়েছে খ্রিস্ট ধর্মে । হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তারপরে রয়েছে আমাদের

Hello দাদা কেমন আছেন? এইতো

এখন তো চাপ আছেই সামনে পরীক্ষা তো?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 তুমি কি বাচ্চাদের tuition পড়াও?

সেরকম কেউ নেই আমি জিজ্ঞেস করলাম। তাহলে আমি আরকি যদি কেউ করানোর জন্য বলে তাহলে তোমাকে বলবো। তুমি কি subject পড়াও? আমি এখন arts group টা প~ পড়াচ্ছি। arts এর দিকে বাচ্চার দিকটা তো বাচ্চাদের মোটামুটি ধরো class one two ওইযে ওই group টায় মোটামুটি সবটাই পড়াই।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

আমারও ভালো লাগে পড়াতে কিন্তু আমি english টা অতটা ভালো জানিনা কিন্তু ওই জন্য বাংলা medium টা পড়াই, মাঝে মধ্যে নিচু class এ। না পড়াতে আহ চেষ্টা করতে পারো কিন্তু খারাপ কিছু লাগে না ওই english টা অতটা কঠিন হয় না। মানে তুমি যদি নিচু class এ পড়াও না তাহলে অসুবিধা কিছু হয় না। আহ মানে ওদের খুব basic জিনিসগুলো কিছু থাকে ঠিকাছে এগুলোই পড়াতে হয়। তো তুই কি কি ঠিক করলে? কি করবে মোটামুটি এরপরে? Complete করে আপাতত পড়াশোনা শেষ করেছি আহ তুমি তোমারও পড়াশোনা শেষ নাকি? আমার মোটামুটি শেষ আছে, আমি ভাবছি এবার আহ একটু MBA FAMBA নিয়ে একটু চিন্তাভাবনা করছি। Higher studies এর দিকে একটু করছি ভাবছি ওটা একটু করবো। দরকার

হ্যাঁ একটু দরকার তো আছে বুঝতেই পারছো এখনকার দিনে তো শুধুমাত্র আচ্ছা তুমি ছোটবেলায় আহ সরকারি school এ পড়েছো না private school এ? না সরকারি school এ পড়েছি গো। আমি সরকারি school এই পড়েছি। মাস্টাররা strict ছিল। মাস্টারদের সঙ্গে একটা সম্পর্ক যেরকম ছিল কি master রা আমাদেরকে শাসনও করতেন ভালোও বাসতেন। এখন আর সেই জিনিসটা আর নেই না, এখন মাস্টাররা ভয় পায় বাচ্চাদের কে। কি পড়াবে মানে বাচ্চাদের কে জোরে বকলে বাচ্চাদেরকে গায়ে হাত তুললে সেটা নিয়ে অনেককিছু একটুখানি মারধর করলে সেটা guardian রা খুব বাজে ভাবে নেয় এবং সেই মাস্টার বিরুদ্ধে অভিযোগ জানায়। তারপর এখন সবাই নিজেদের মধ্যে whatsapp group খুলে নিজে আলোচনা করে এইসব।

আমার না আমি না আমার আবার কোনোরকম কোনো বড় case করে দেয় যে আমি মাস্টারমশাই জোরে বকেছে বা

পড়াশোনাটাকে গুরুত্ব দেবে না বা seriously নেবেই না কোনোদিন।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 mobile তাদের হাতে ব্যাগ থেকে mobile পাওয়া যাচ্ছে, না game খেলার জন্য। আমি অবাক হয়ে যাচ্ছি যে, তারা

মানে আজকালকার আহ guardian রা খুব ছোট বয়সেই বাচ্চাদেরকে tuition এ দিয়ে দিচ্ছে nursery KGUKG তে tuition. যেটা আমাদের সময় ছিল না। আমাদের সময় অক্ষর পরিচিতি মা বাবা রাই করাতো। একদম ঠিক বলেছো একদম ঠিক বলেছো আমিতো অনেকটা বয়স বড় অব্ধি আমি মা বাবার কাছে পড়েছি। মানে মা বাবার অনেক পরে আমি গিয়ে tuition পেয়েছি। তুমিও নিশ্চই তাই করেছো অনেকটা পরে গিয়ে এখন তো মানে আসলে মা বাবাদের কাছে time নেই এখন না? এখন মা বাবারা খুব ব্যস্ত। তাদের নিজেদের whatsapp group তাদের নিজেদের জীবন নিয়ে এতটাই ব্যস্ত, তারা নিজেদের বা~ বাচ্চাদের

অবস্থা খুবই খারাপ। আর সরকারি school গুলোতে তো education এর অবস্থা আরও খারাপ। যার জন্য আহ মানে বেশিরভাগ মা বাবা চাইছে যে তাদের বাচ্চাদের যেন private school এ পড়াশোনা শেখানো যায়। কিন্তু private school এও খরচাটা এতটা বাড়িয়ে দিয়েছে আজকাল যে, ওখানেও পড়াশোনা শেখানোটা সবার পক্ষে financially এ করছে না possible হচ্ছে না।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 মানে আসতে আসতে শিক্ষার মানটা এমন নিচে নেবে যাচ্ছে যে, এখন আর ওই বে~ বেসরকারি বেসরকারি school এই সবাই যাচ্ছে। যেমন করেই হোক যেখান থেকেই হোক ছোটখাটো হলেও হবে। তাই কিন্তু সরকারি school এ আমি দেবো না। কারণ সরকারি school এ পড়ানো নেই কিছু নেই। একমাত্র যাদের ধরো খুবই অবস্থা খারাপ গরিব একমাত্র ঘর কিচ্ছু নেই তারাই একমাত্র সরকারি school এ দিচ্ছে। কিছু ওই

অনেক আমি ছোট তে সরকারি school এ যেরকম পড়াশোনা শিখে এসেছি, এখন সেই তুলনায় কিছুই নেই।

আমরা তো সেটাই বলছি যে, আমরা যেরকম মাস্টার পেয়েছি যেরকম পড়াশোনার পরিবেশ পেয়েছি, এখন তো সেই পরিবেশ টা নেই। তখনতো ছোটবেলায় আমরা mobile এর কথা ভাবতে পারতাম? ছোটবেলা

School এ mobile নিয়ে যেতাম না। বাড়িতে হয়তো mobile থাকতো বাবার বাড়িতে যখন থাকতাম একটু আধটু দেখতাম mobile । কিন্তু school এ mobile নিয়ে যাওয়ার কথা ভাবতেও পারতাম না। আমাদের মধ্যে একটা ভয় ছিল যে, mobile নিয়ে গেলে হয়ত বোকা খাবো বা মার খাবো বা school থেকে বের করে দেবে এই ধরণের ভয়। একদম তাই সেই ভয়টাই তো এখন আর নেই। এখন তো লোকের মানে maximum বাচ্চার maximum বাচ্চাদের ব্যাগে mobile তারা tiffin period এ হোক, পড়ার period চলছে, সেই period এর মাঝখানে তারা হয় game খেলছে নাহলে তারা video দেখছে, কিছু না কিছু তারা করছে । কিন্তু ওই মোবাইল টা ওরা নিয়ে আসছে এবার বেশি কিছু বলতে গেলে তখন বাবা মা বলছে যে, না মোবাইল টা রেখেছি বাচ্চাদের কেউ কোনো দরকার পড়লে তখন

আর এছাড়া আরেকটা জিনিস তুমি দেখো দাদা এখন তোমার এই যে আহ

এটা একদম ঠিক কথা বলেছো, খুব ভালো একটা point তুমি বললে। কারণ সত্যি কথা বলতে class eight অব্ধি মানে কি বলবো, যে basic যে জ্ঞানটা এটা তো আমাদের এই এই class গুলোতে তৈরী হয়।

বাচ্চাদের তো আহ কোনো ভয়ডর আর তারা তো কোনো ভয় পাচ্ছে না যে আমাদের প~ পড়াশোনা না করলে আমরা fail করে যাবো। তারা জানে আমরা এমনি pass করে যাবো মানে একটা certificate হলেই হলো তার eight থেকে একটা certificate দেওয়া হয়। eight pass

থেকে সে যদি eight pass এর certificate পেয়ে যায় তাকে তাহলে শিক্ষিত বলা হবে। অথচ দেখবে আদেও সেই শিক্ষার উম মানে minimum যেটুকু পায়নি culture টুকুও পায়নি। সেতো একদম একশো বার একদম ঠিক কথা বলেছো কদিন আগে এই একটা একটা ঘটনা ঘটেছিলো সেই আহ HS এ না মাধ্যমিকে pass করিয়ে দেওয়ার জন্য রাস্তাতে বসে গেছিলো। তো তাকে সাধারণ একটা বানান জিজ্ঞেস করেছিল umbrella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 তাদের তো এইভাবেই পড়াশোনা এর একটা জিনিস তৈরী হবে তার ধারণা তৈরী হবে। ওই যে ঠিক আছে না আমার হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। হচ্ছে এই যে class eight অব্দি আহ pass fail তুলে দেওয়াতে তাদের ভীত টাও শক্ত হচ্ছে না, তারা

তখন fail করলে তারা মোটামুটি ওই eight pass certificate এই সন্তুষ্ট থাকছে। আহ মোটামুটি তাদের আহ শিক্ষিত বলে গণ্য করা হচ্ছে, কিন্তু আদপেও তারা শিক্ষিত? একদমই নয়। শিক্ষিত actually এখন, সত্যি কথা বলতে গেলে কি বলতো? শিক্ষার যে আহ nominal যে ধারণাটা সামান্য যে ধারণাটা, সেটাই তো উঠে গেছে। শিক্ষাটা actually কি? তুমি তোমার কাছে শিক্ষা একরকম ভাষা আমার একরকম পরিভাষা। তো basic জিনিস টা উঠে গেছে। এখানে কিছু করার মানে, আমার তোমার হাতে কিছু এখন নেই আসতে আসতে যেন সব বেরিয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে চারিদিকে যা ঘটছে ঘটনা হ্যাঁ এত ভুয়ো শিক্ষক এত তুমি বলোনা মানে আমি তুমি শিখবো কি? এত ভুয়ো শিক্ষক চারিদিকে। তো এখানে দাঁড়িয়ে আমরা আহ শিখবো টা কি? বাচ্চারা শিখবে কার কাছ থেকে? একটা লোক যার certificate total টাই জাল। সেই জাল certificate নিয়ে সে school এ ঢুকছে।

মানে মা বাবারাও চাইছে এই ধরণের school এ তাদের বাচ্চা ছেলেমেয়েরা যেন না ভর্তি হোক। তো তার জন্য তারা বেসরকারি school গুলোকে বেছে নিচ্ছে, এবং বেসরকারি school এ পড়াশোনা একধরণের ব্যাবসায় পরিণত হয়েছে। তারা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

তারপরে এগুলোর সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের programme তার জন্য টাকা দাও। আজকে এই programme পরশু সেই programme তারসাথে তারপরেই programme. হ্যাঁ যেকোনো অনুষ্ঠানে টাকার ব্যাপার। খালি টাকার খেলা। private school মানে টাকার খেলা। তারপর মানে তুমি ওখানে তাও তবু দেখছে বিশাল বড় নাম। হ্যাঁ এই নামের নামের জোরেই চলে যাচ্ছে। সব এখানে বাচ্চাকে ভর্তি করলে, আমি না হয় না খেতে পেয়ে মরবো। But বাচ্চা আমার শিক্ষিত হবে কিন্তু কতটা শিক্ষিত সে হচ্ছে কেউ কিন্তু দেখতে যাচ্ছে না।

বড়দেরকে সন্মান করার যে জিনিসগুলো শিখেছি সেগুলো কিন্তু এই বেসরকারি private school এ শেখায় না। না কোনোভাবেই শেখায় না। তারা আহ সন্মান করেই না, ভুলেই গেছে। আগেকার আমরা আমাদের সময় যারা মাস্টারমশাই যারা ছিলেন, যারা teacher ছিলেন, তারা সঙ্গে দেখা হলে এখন দেখা হয় আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি। তারাও আশীর্বাদ করেন যে, কেমন আছিস? ভালো আছিস? কি করছিস? একটা খবরাখবর নেয়। but এখন যারা শিখছে, তারা তো আহ actually তাদের মাস্টাররা তাদের সঙ্গে যেইরকম বা সেরকম bonding তৈরী করতে পারে না। বা পারেন নি যে student রা বা ছাত্ররা ছাত্রীরা তাদেরকে সন্মান টা সন্মান করবে রাস্তার মধ্যে। তা এই নোংরা জিনিসটা ছাত্ররা school এ গিয়ে মাস্টারমশাই দিদিমনি দের সাথে reels বানাচ্ছে selfie তুলছে।

সেটা তারা বুঝতে পারছে না একটা একটা teacher কে আমি কতটা মানে যেরকম ভয় পাবো সেরকম respect করবো। তো এখন সেই দুটো জিনিসই উঠে গেছে যে না তো ভয় পায়,

আর এখানে এই যে education এর এত খারাপ অবস্থা, যার জন্য দেখবে এখনকার অনেক শিক্ষার্থীরা একটু

কেন করবে না? এ রাজ্যে আছে টা কি আর বলোনা? এই রাজ্যে যত দিন যাচ্ছে তত আহ শিক্ষার মান টা এতটাই নেবে যাচ্ছে যে, বাবা মা রা ভয় পেয়ে গেছে। যে ultimate আমাদের তো একটা ওনাদের generation যেটা ভাবছেন যে আমরা তো একটা জায়গায় পৌঁছে গেছি। এরপরে ছেলেমেয়েদের ভবিষ্যত টা কি? তারা কি করবে? কোথায় যাবে? হ্যাঁ তো তারা ওই জন্য ভয় পাচ্ছে যে আমরা তাহলে আমাদের বাচ্চাদেরকে তাহলে কি এ রাজ্যে রাখবো? নাকি বাইরে পাঠিয়ে দেব?

System টা ভালো আছে বলেই তারা বাইরে না যাচ্ছে আজকে দেখো আজকে যেকোনো জায়গায় বলো না তুমি কেরালা বলো কেরালা আহ education এর দিক দিয়ে অনেক অনেক অনেক এগিয়ে আমাদের থেকে। হ্যাঁ এগুলো আমাদের maximum এইজো আহ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 কেন এত মেধাবী student বের হয়? কেননা এদের একটা শিক্ষা একটা ব্যাপারটা যেটা আছে সেটা এরা ধরে রেখেছে। but আমাদের আহ এই রাজ্যে সেই জিনিসটা আসতে আসতে আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে দেখো ওই student বা খেতে কি দিলাম? একটা বাচ্চাকে আমি। ডিম দিলাম, না মাছ দিলাম, না মাংস দিলাম এই লোভ দেখিয়ে school এ ডেকে এনে পড়ানো টা হয় না। আমাদের তো করতে হয়নি। আমাদের এই জিনিসটা করতে হয় যে, Tiffin বাড়ি থেকে নিয়ে আসতাম এবং সেইটা সবার সাথে ভাগ করে খেতাম, তারই আলাদা একটা মজা ছিল। আমাদের খাবার লোভে school এ যাওয়া টা কোনো দিনই হয় নি। আমরা বরং বন্ধুদের লোভে মানে বন্ধুদের জন্য খেলার জন্য সময় কাটানোর জন্য school এ যেতাম আরও। আহ একটা জিনিস লক্ষ্য করেছো? যে আহ আমাদের যত দিন যাচ্ছে এই যে বন্ধুত্ব, এই যে একে ওপরের সঙ্গে share করা, সবকিছু কিন্তু আসতে আসতে শেষ হয়ে যাচ্ছে। সবাই কিন্তু এখন নিজের নিজের ব্যাপারে থাকে। যে আমি খেলেই ভালো আমার ছেলে খেলেই ভালো। হ্যাঁ মানে education টা কে একদমই শুধুমাত্র পুঁথিগত, তুমি যেটা বললে কথাটা যে, শুধুমাত্র পুঁথিগত বিদ্যাটাই তো সবকিছু নয়। পারিপার্শ্বিক তোমাকে অনেককিছু শিখতে হয়। যেগুলো আমাদেরকে ultimate জীবনে সবই তো বিভন্ন জায়গায় বিভিন্ন রকম help হয় আমাদের। তো সেই দাঁড়িয়ে পুঁথিগত বিদ্যাটা বাদ দিয়ে ওই বাচ্চাদেরকে এমন কিছু ভাব সেখান হচ্ছে যে, আমি ভালো। আমি একমাত্র ভালো আমার বাইরে কেউ নেই এবং আমি একা থাকবো, আমার জীবজগৎ হচ্ছে ওইযে mobile টা। mobile এর মধ্যে ঢুকে গেলো মানে আহ সে সবকিছু ভুলে গেলো। ওর মধ্যেই খেলাধুলা ওর মধ্যেই সবকিছু। হ্যাঁ কিচ্ছু নেই কিন্তু ওর বাইরে আর, না ও ওর বাইরে গিয়ে আহ দেখতে পাচ্ছে মা ম~মাঠটা দেখতে পাচ্ছে না।

Education খেলাধুলা তো পরে সেটাও তারা football মানে mobile তারা cricket মানে মোবাইল, তারা game মানে বুঝতে পাচ্ছে পাবজী। তো এই type এর একটা lifestyle তৈরী হয়ে গেছে। Education এর এই চরম দুর্গতির জন্য আমরাই দায়ী। দেখো না আজকাল পরীক্ষা কত সহজ হয়ে গেছে। আমাদের সময় মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা কত কঠিন ছিল। আর এখন একটা মাধ্যমিক উচ্চমাধ্যমিকের সামান্য একটা রচনা লিখতে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 হ্যাঁ, আমার সেরকম class five six এ লিখে এসেছি, বড় বড় রচনা লিখে এসেছি আমরা। একেকটা বড় বড় question লিখে এসেছি। সেই question গুলো এখন কার দিনের ছেলেরা ভাবতে পারবে কি? তারা তো রীতিমতো tention এ পরে যাবে question টা দেখার পরে। আমরা যেভাবে পরীক্ষা দিয়ে এসেছি যেরকম একেকটা ভয় ভয় বল

হ্যাঁ এই একটা রাস্তা এখন সবাই ধরে নিয়েছে। কারণ এখন দেখো বড়োরা তো এই রাস্তা দেখিয়েছে না? যে কিছু হলেই ধর্ণা। কিছু হলেই ধর্নায় বসে যাচ্ছে। তো ওদেরকে ওদের রাস্তায় বসে যাচ্ছে আমিতো এটা দেখেছিলাম আহ মাধ্যমিকে lockdown এর সময় যে ঘটনা lockdown এর পরেই যে আহ পরীক্ষা টা হয়েছিল পরীক্ষা দিয়েছিলো। তো এমন অবস্থা যে সেইখানেও কিছু ছেলেমেয়ে pass করতে পারেনি। তো তারা রীতিমতো school এর দরজা ভাঙচুর করছে। তাদেরকে pass করিয়ে দেওয়া হবে কি না pass করিয়ে দিতে হবে। কেন pass করিয়ে দিতে হবে? তারা কি লিখেছে? কি বৃত্তান্ত? কেউ কিন্তু disclose করছে না। তাদের একটাই কথা আমাদেরকে pass করিয়ে দিতে হবে। সবাই pass করেছে, আমরা কেন pass করবো না?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 যে হ্যাঁ মাধ্যমিক pass but মাধ্যমিক pass এর যে একটা জ্ঞান থাকা দরকার পেটের মধ্যে, একটা উচ্চমাধ্যমিক পেটে জ্ঞান থাকবে যে হ্যাঁ সে উচ্চমাধ্যমিক pass সে এই জিনিসটা জানে।

Fail করলে ভয় পেতাম বাড়ি আসতে ভয় পেতাম যে, বাবা মা বকবে মারবে। লজ্জায় পাড়াপ্রতিবেশীর কাছে যেতে পারবো না মুখ দেখাতে পারবো না। আর এখন fail করলে বুক ফুলিয়ে চলে যাচ্ছে principal এর ঘরে। ঘরে ঘেরাও করছে তাদের এবং তাদের বিভিন্ন রকম দাবিদাওয়া রাখছে। যে pass করিয়ে দিতে হবে, certificate এ ভুল আছে, number কম দিয়েছে, এই ধরণের তাদের দাবি। দেখো একটা কি জানতো? আমাদের education basic education শুরু হয় ঘর থেকে। ছোটবেলায় আমাদের ঘর থেকে এই জিনিসটা তৈরী হতো basic education টা। সেটাই যখন আজকালকার দিনে আর তৈরী হয় না মানে ধরো তুমি আমি আমাদের family থেকে একটা education শেখে। এই যে বললে তুমি একটা কথা যে এখন কার one two থেকে বাচ্চাকে tuition পড়তে পাঠিয়ে দিচ্ছে। বাবা মা পারছে না। তো এই যে ব্যাপারটা যে তারা নিজেরা নিজেদের দায়িত্ব টা ছেড়ে দিচ্ছে এবং তারা যে বা অন্যের আহ ভরসায় ছেড়ে দিচ্ছে এবার তারা তাকে কি শেখাচ্ছে? কি কোন দিকে নিয়ে যাচ্ছে? তারা কিন্তু নজরও দেয় না। তো ওই যে basic যে basic যে education টা যেটা দরকার হয়, সেটা যেটা ঘর থেকে আসে, সেটা কিন্তু আসাটা বন্ধ হয়ে গেছে। মানে আসতে আসতে বন্ধ তো হয়েই যাচ্ছে এখন last এর দিকে পরে আছে। যে basic education টা কিন্তু আর দিতে পারছে না বাবা মা রা। যার খেসারত দিতে হচ্ছে বাচ্চাদেরকে।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 তোমরা নিজেরা ঘরেও শেখাতে পারো সেগুলো সবকিছু teacher কেন শেখাবে? সেগুলোতে তোমাদের নিজেদের শেখাতে হবে না বাচ্চাদের? একদমই তাই এই ভদ্রতা এই সভ্যতা এইগুলো তো আর আহ school এ বা এগুলোতো আর পুঁথিগত ব্যাপারটা আসে না। এটা আপনার ঘর থেকেই আসবে বাবা মা কে কিভাবে কিভাবে ওই বাচ্চাটাকে মানুষ করছেন?